এটি একটি বড় দোকান এবং যেখানে দেখা যাচ্ছে হাই রোডের অপজিটে দোকানটি অবস্থিত এবং যেখানে নিচে কিছু দোকান এবং উপরে ব্যাংক ।

এটি একটি ব্যাংক যেখানে দেখা যাচ্ছে কিছু গোল্ড লোন -র ব্যবস্থা।

এডলাইটস এবং তার অসংখ্য পরিমাণে দেখা যাচ্ছে কিছু গাছপালাও দেখা যাচ্ছে।